এখানে একচুয়ালি সবাই ব্যায়ামের জন্যই যায়। তো এখনো পর্যন্ত আমার কোনোদিনও জিম -এ যাওয়া হয়নি বাট চেষ্টা করছি পরে যাওয়ার।